এবারই প্রথমের দিকেই আমরা চিড়িয়াখানায় গেছিলাম খুব সুন্দর ভালো লাগে আমার সব সময় চিড়িয়াখানা ভাল লাগে।

এটা একটা অ্যাকোয়াটিকা | এখানে আমি গেছিলাম এখানে খুব মজা করেছি | এখানে এত মজা করেছি যে কি বলব আর এখানে খাওয়া দাওয়া করেছিলাম | সারাদিন সকাল বেলা চলে গেছিলাম এখানে অনেক ঘুরেছি।

পঁচিশ এ বৈশাখ এখানে ভালো অনুষ্ঠান সংস্কৃত অনুষ্ঠান হয়।

এত্ত আনন্দ করেছি যে আর বলার কিছু নেই বিয়ে বাড়িতে গিয়ে স আর বরটা তো খুবই ভালো হয়েছে।

হিন্দু মুসলিম -এ কোন বিভেদ করেননি।

ক্ষুদিরাম একজন দেশপ্রেমিক তিনি তি প্রাণ দেশের জন্যে প্রাণ দিয়েছিলেন।

এইরমী একটা চায়ের দোকানে আমি যখন বাইপাস -এর ধার দিয়ে হাঁটি . তখন অনেকগুলো চায়ের দোকান থাকে খুব সুন্দর এখানে চা বানায় চা খায় হেঁটে ফেটে চা খেয়ে তারপরে আস্তে আস্তে আসি বাড়ির দিকে রওনা দি।